কোন নন ভেজ না। এর পাশে আরেকটা ইয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি। এটা শুধু নিরামিষেরই দোকান। এখানে বাদবাকি কিছু পাওয়া --

বাম সাইড এ আরো একজন আছে সামনে বেশ লোক জন দেখা যাচ্ছে ।